আর লগে একটা ঘর ও আছে। আর সাইড -এ গাছ আছে তিন চাইরটা। বহুত সুন্দর জায়গাটা।

এটা একটা দোকান এই দোকানে কাপড় আসে এখানে একটা মহিলা ও আসে মহিলা দাঁড়াইয়া রয়েসে কাপড় বাস করতাসে দোকানটার মধ্যে।

এটা একটা পোলা এই পোলাটা পাথরের মাইধ্যে বইয়া রয়েছে পোলাটার মাথার টুপি আছে আর পোলাটার চোখে চশমাও আছে আর পোলাটার হাতে একটা--

এটা একটা প্যান্ডেল এটা একটা প্যান্ডেল প্যান্ডেলরা সাজাচ্ছে ফুল এরা সাজাইছে।

এটা একটা সেলুন এখানেদুজনপোলা মানুষ আছে একজন পোলা মাইষের সেলুনে আছে সে এদিকে চাইয়া রইছে।